উম একটা মাঠ রয়েছে। মাঠের মধ্যে কয়েকটা ছেলে রয়েছে। ছেলে --

ব্যায়াম দেখানো হচ্ছে। একজন দাঁড়িয়ে আছে একটা মাস্ক পরেছে পাশেই একটা প্যান্ডেল করা আছে সামিয়ানা --

উম একটা পার্ক মতো আছে যেখানে উম উম বেরিকেড মতন করা আছে। সাইড এ অনেক --

আহ উম ধারে অনেক পাড়েতে অনেক উম বালি রয়েছে ।

আছে এবং গাছ দেখা যাচ্ছে বড়বড় গাছ আছে এবং সে মাঠে অনেক ঘাস রয়েছে।

উম গায়ে গোল্ডেন কালার এর উম গহনা পরে রয়েছে। পিছনে দিয়ে দু --

একটা চৌকানো করা টেবিল আছে।

দূরে অনেক গাছ আছে মাটি কেটেছে।

একটা ভিলা মতো আছে যেখানে উম বাইরে বোর্ডে লেখা রয়েছে --

এবং সা সাইড এ অনেক দুটি বড়বড় জানলাও রাখা রয়েছে।

এখানে একটা মসজিদ। তার মধ্যে ফ্যান আছে লাইট আছে দুটো --

মাঝখানে একটা ফুল মতোন রয়েছে।